February দু হাজার উনিশ এ একটি নতুন web design একাধিক ভাষা এবং dot com পেয়েছে। একটি ডোমের নাম পরিবর্তনের সাথে পুনরায় চালু করা হয়েছে তার সম্পর্কে পৃষ্ঠা অনুসারে Asia times প্রধান newsroom এবং social media hub আছে ব্যাংকক এবং হংকং এর সেওল বেইজিং সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কের সমর্পিত। ইতিহাস প্রাচীন ইতিহাস হল মানব ইতিহাস রচনার শুরু থেকে প্রাচীনকাল পর্যন্ত সময়কাল record করা ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর বিস্তৃত সুমেরীয়

cover করে তিন যুগের ব্যাব ব্যাব ব্যবস্থা প্রাচীন ইতিহাস কে প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগে সাধারানাত নথিভুক্ত ইতিহাস সহ এটি সাধারণত ব্রোঞ্জ যুগের সাথে শুরু বলে মনে করা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনটি যুগের শুরু ও শেষের পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে ব্রোঞ্জ যুগকে সাধারণত তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের কয়েক শতাব্দী আগে শুরু হয়েছিল বলে মনে করা হয়। যখন লৌহ যুগ কিছু এলাকায় খ্রিস্টপূর্ব এক এর শতাব্দীর শেষ অন্যান্য অঞ্চলে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শুরু থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত পরিবর্তিত হয় প্রাচীন ইতিহাসের সময়কালের নিয়োলিথিক লিথিক বিপ্লবের কারণে বিশ্বের সংখ্যা জনসংখ্যা ইতিমধ্যেই দ্রুত বৃদ্ধি পেয়েছে যা সম্পূর্ণভাবে চলমান ছিল। যখন দশ হাজার BC সালে বিশ্বের জনসংখ্যা দুই মিলিয়ন এটি ছিল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ দ্বারা পঁয়তাল্লিশ মিলিয়ন বৃদ্ধির এক এক হাজার খ্রিস্টপূর্বাব্দ লৌহ যুগে জনসংখ্যা বৃদ্ধি তে বাহাত্তর মিলিয়ানে পৌঁছেছিল পাঁচশ খ্রিস্টাব্দে প্যালিওথিলিক লিথিক যুগের শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা দুশো নয় মিলিয়ন ছিল বলে মনে করা হয়। দশ হাজার পাঁচশ বছরে বিশ্বের জনসংখ্যা একশো গুন বেড়েছে সূত্র যেমন ইতিহাস প্রত্নতত্ত্ব এবং লিখিত record ব্যবহার করে অতীতে অধ্যয়ন ইতিহাসবিদরা উৎস পাঠ কে দুটি সাধারণ প্রকারের বিভক্ত করেছেন। প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস। প্রাথমিক উৎসগুলিকে সাধারণত ঘটনা বা ঘটনার কাছাকাছি record করা বলে মনে করা হয়। ইতিহাসবিদরা কোন ঘটনার লেখা কে গৌণ উৎস হিসাবে বিবেচনা করেন এবং তারা সাধারণত প্রাথমিক উৎসের উপর সরাসরি ইতিহাসবিদরা লিখিত record বা কখন সম্পূর্ণ করতে সাহায্য পাওয়ার জন্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ ব্যবহার করেন। কোনো লিখিত record নেই প্রত্নতত্ত্ব হলো অতীত মানুষের আচরণের ব্যাখ্যা ও পুনর্গঠন প্রয়াস এর নি নিদর্শন গুলি করণ ও অধ্যায়ন প্রাচীন ইতিহাস অধ্যায়ন একটি মৌলিক অসুবিধা বা record ইতিহাস গুলি মানব ঘটনাগুলি সম্পূর্ণ নথিভূক্ত করতে পারেনা এবং সেই নথিগুলি একটি ভগ্নাংশের বর্ধমান দিন পর্যন্ত কি কি আছে উপরন্তু এই বেঁচে থাকা record থেকে তথ্যে নির্ভরযোগ্যতা বিবেচনা করা আবশ্যক খুব কম লোকই ইতিহাস লিখতে সক্ষম ছিল যেহেতু প্রাগৈতিহাসিকের শেষে অনেক পরে পর্যন্ত প্রায় কোন সংস্কৃতিতে সাক্ষরতা ব্যাপক ছিল না প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক করে লিখিত ইতিহাসে সময় সেই সময় সম্পর্কে আমাদের বেশিরভাগ জ্ঞান প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে আসে প্রাগৈতিহাসিক কে প্রায়শই প্রস্তর যুগ হিসেবে উল্লেখ করা হয় এবং এত প্যালিওলিথিক প্রাথমিক যুগ অন্তর্ভুক্ত রয়েছে মেসোলিথিক এবং নিওলিথিকে বিভক্ত। নিম্ প্যালিওলিথিক প্রাথমিক মানব অভিবাসনের ফলে one point eight million বছর আগে ইউরেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের ব্যবহার প্রমাণ পাওয়া গেছে one point eight million বছর আগে একটি তারিখ যা প্রত্ন প্রত্ন দন্দীতা করা হয় সাত হাজার আট আটাত্তর হাজার বছর আগে আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার কর ব্যবহারের জন্য সাধারণভাবে গৃহীত প্রমাণ সহ চার হাজার চল্লিশ হাজার

Homo sapiens আফ্রিকা থেকে চলে গিয়েছিল তাই তারা প্রায় পাঁয়তাল্লিশ বছর আগে অস্ট্রেলিয়া প্রায় একই সময় দক্ষিণ-পশ্চিম ইউরোপের দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং সাইবেরিয়া প্রায় চল্লিশ বছর আগে এবং জাপানে প্রায় তিরিশ তিরিশ হাজার বছর আগে এসেছিলেন মানুষ প্রায় পনেরো হাজার বছর আগে আমেরিকায় স্থানান্তরিত হয়েছিল কৃষি কাজের প্রমাণ প্রায় নব্বই খ্রিস্টপূর্বাব্দ যারা আবির্ভাব এখন পূর্ব তুরস্ক অবস্থিত একদম উর্বর জুড়ে বিস্তৃত বন্দোবস্ত শুরু হয়েছিল কৃষ্টপূর্ব পনেরো হাজার পাঁচশ এবং বিশ্বের প্রাচীনতম মন্দির থাকতে পারে খ্রিস্টপূর্ব আট হাজার অব্দে নীল উপত্যকায় জোড়া বাজরা চাষ পশ্চিম আফ্রিকায় সূচনা এবং কৃষিতে ব্যবহারের প্রমাণ রয়েছে সম্ভবত একই সময় কালের খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে চিনে বাজরা ধান ও লেবুর চাষ শুরু হয় চাষ প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের শুরু হয় এবং এর এবং আমেরিকা চাষ সম্ভবত সেই তারিখ সো share করে। কুকুরের গৃহপালন গৃহে পশু গৃহপালন শুরু হয়েছিল যা অন্তত পনেরো বছর আগে প্রায় এবং সম্ভবত আরো আগে ন হাজার খ্রিস্টপূর্বাব্দ ভেড়া ও ছাগল গৃহপালিত থাকাকালীন কৃষির জন্য প্রথম প্রমাণের অন্যান্য প্রাণী যেমন শুকর এবং হাঁস মুরগি পরে গৃহপালিত হয়েছিল এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে গরু এবং মহিষ গৃহপালিত হত এবং ওরা প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে গাধা এবং উট গৃহপালিত হয়েছিল এই সমস্ত প্রাণীগুলি কেবল

তামার গন্ধের আবিষ্কারের পরবর্তীটা পশ্চিম এশিয়ার ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে এবং পূর্ব এশিয়ায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে আগে স্বাধীনভাবে ঘটেছিল সোনা ও রৌপ্য ব্যবহারের তারিফ ষাট এবং পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রয়েছে তিন হাজার পাঁচ শ খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটে আর ধাতব মিশ্রণ কিভাবে তৈরি করা যায় এটি দু হাজার খ্রিস্টপূর্বাব্দ ব্রোঞ্জ দিয়ে শুরু হয়েছিল স্বাধীন ভাবে চিনে বিকশিত হয়েছিল মৃৎশিল্প

খ্রিস্টপূর্বাব্দ পাঁচ হাজার থেকে চার হাজার সালের মধ্যে কুমারের চাকা আবিষ্কৃত হয়েছিল তিন হাজার খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে চাকা গুলি চাকাযুক্ত রূপান্তরিত হয়েছিল এটি একা মানুষ বা পশু শক্তি দিয়ে আরো সহজে বোঝা বহন করতে পা ব্যবহার করা যেতে পারে মানব ইতিহাসের কাজটি বিভিন্ন স্থান পৃথক ভাবে লেখার বিকাশ ঘটেছে। মেসোপটে আর মিশর ভারত চীন এবং মেসো আমেরিকা খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার চারশো সাল নাগাদ সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে মিশর প্রায় তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নিজস্ব system তৈরি করেছিল খ্রিস্টপূর্বাব্দ দু হাজার আটশ সাল নাগাদ সিন্ধু সভ্যতা তার নিজস্ব সিন্ধু লিপি তৈরি করেছিল যা এখনো অনির্ধারিত চিহ্নে লেখালেখির বিকাশ হয়েছিল এবং রাজ বংশের সময় যা, ষোলো শ থেকে এগারো শ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল প্রাচীন প্রাচীন নিকট প্রাচ্যের প্রাচ্যকের সভ্যতার দোলা দোলনা হিসেবে বিবেচনা করা হয় এটি সর্বপ্রথম নিবিড়ভাবে সারা বছর ধরে কৃষি কাজ করে প্রথম অভিন্ন লেখার system গুলির মধ্যে এটি তৈরি করেছিল কুমারের চাকা এবং তারপরে গাড়ির চাকা উদ্ভাবন করেছিল প্রথম কেন্দ্রীভূত সরকার আইন এবং সাম্রাজ্য পাশাপাশি সাম্রাজ্যের বিন্যাস

সভ্যতার দোলনা হিসেবে বিবেচনা করা হয় এটি সর্বপ্রথম নিবিড় ভাবে সারা বছর ধরে কৃষিকাজ করে

সেই সাথে সামাজিক কর বিন্যাস দাসত্ব এবং সুসংগঠিত যুদ্ধ তৈরি করে সাম্রাজ্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি প্রথমে পারস্যের রাজা হয়েছিলেন তারপর পাঁচ শ ঊন চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জয় করেছিলেন সাম্রাজ্যটি তার বিশাল সাম্রাজ্যের পরিচালনার জন্য

কিন্তু সামাজিক শ্রেণীর মধ্যে বৈষম্য ও বৃদ্ধি করেছে বাণিজ্য network এর কেন্দ্র সাম্রাজ্যে অবস্থান তার বুদ্ধিবৃত্তিকে এবং দার্শনিক ধারণাগুলি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর ধর্ম যদিও এটি নিজেকে খুব বেশি ছড়িয়ে পড়েনি এটি পরবর্তী ধর্ম যেমন ক্রিস্টান ইসলাম এবং ইহুদি ধর্মকে প্রভাবিত করেছিল রাস্তা নির্মাণের মাধ্যমে তারা তাদের জমি জুড়ে সরকারের আদেশ পাঠানোর ক্ষমতা এবং দ্রুত তাদের সামরিক বাহিনী মোতায়েন করার ক্ষমতা উন্নত করে সাইরাসপুত্র দ্বিতীয় মিশর জয় করেছিলেন যখন পরবর্তী সম্রাট সম্রাট যখন সিন্ধু নদী পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং সেই সময় বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য তৈরি করেছিলেন কিন্তু এবং তার পুত্র হতে ব্যর্থ হন আধুনিক ইরানের উত্তর-পূর্ব অংশ অবস্থিত একটি ইরানি সভ্যতা ছিল তাদের ক্ষমতা ছিল ভারী অস্বারোহী বাহিনীর উপর নির্ভর করে সামরিক শক্তি সংমিশ্রণের উপর ভিত্তি করে একটি federal অবস্থার উপর ভিত্তি করে একটি দ্বিকেন্দ্রীভূত শাসন কাঠামো সাম্রাজ্যের নেতৃত্বে ছিল রাজবংশ

প্রচার অভিযানগুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল রাজবংশ এবং সাম্রাজ্য তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার the great এর অধীনে চলে যায়

তাদের রাজধানী স্থাপন করেছিল তাদের সবচেয়ে বড় সামরিক সম্প্রসারণ ঘটেছিল একের অধীনে যিনি দুশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর সময় তিনি রোমান সাম্রাজ্য বাহিনীকে পরাজিত করেছিলেন এবং ও রোমান সাম্রাজ্যের মধ্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পূর্বে সাইরাস এবং তার উত্তরসূরিদের দ্বারা শাসিত বেশিরভাগ অঞ্চল রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি প্রথমে পারস্যের রাজা হয়েছিলেন তারপর পাঁচশ উনচললিস খ্রিস্টপূর্বাব্দ এবং ব্যাবিলন জয় করেছিলেন সাম্রাজ্যটি তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য পূর্ববর্তী মেসো পটেয়ান সরকার বা ব্যবস্থার উপর নির্মিত হয়েছিল বর্ধিত বাণিজ্য এবং উন্নত কৃষি কৌশল সম্পদ বৃদ্ধি করেছে কিন্তু সামাজিক শ্রেণীর মধ্যে বৈষম্য ও বৃদ্ধি করেছে বাণিজ্য network এর কেন্দ্রে সাম্রাজ্যের অবস্থান তার বুদ্ধিবৃত্তি এবং দার্শনিক ধারণা গুলি বিস্তৃত অঞ্চলের ছড়িয়ে পড়ে এবং এর ধর্ম যদিও এটি নিজে থেকে খুব বেশি ছড়িয়ে পড়েনি এটি পরবর্তী ধর্ম যেমন খ্রিস্টান ইসলাম এবং ইহুদি ধর্মকে প্রভাবিত করেছিল। রাস্তা নির্মাণের মাধ্যমে তারা তাদের জমি জুড়ে সরকারি আদেশ পাঠানোর ক্ষমতা এবং দ্রুত তাদের সামরিক বাহিনী মোতায়েন করার ক্ষমতা উন্নত করে। ফাইবারের পুত্র দ্বিতীয় মিশর জয় করেছিল যখন পরবর্তী সম্রাট সাম্রাজ্যকে সিন্ধু নদী পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং সেই সময় বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য তৈরি করে ছিলেন কিন্তু এবং তার পুত্র গ্রিসে বিস্তৃত হতে ব্যর্থ হন। পার্শিয়া আধুনিক ইরানের উত্তর পূর্বে অংশে অবস্থিত একটি ইরানি সভ্যতা ছিল তাদের ক্ষমতা ছিল ভারী অশ্বারোহী বাহিনীর উপর ভিত্তি করে সামরিক শক্তির সংমিশ্রণের ওপর ভিত্তি করে

অধীনে বেশিরভাগ সাম্রাজ্য জয় করেছিল চারশো নব্বই থেকে চারশো আশি খ্রিস্টপূর্বাব্দ প্রচার অভিযানগুলি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল রাজবংশ এবং সাম্রাজ্য তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার the great এর অধীনে চলে যায় এবং আলেকজান্ডারের মৃত্যুর পর দুশো চব্বিশ খ্রিস্টব্দে পার্সিয়ান সাম্রাজ্যের অবসান হলে সাম্রাজ্য শুরু হয় তাদের শাসকরা দের বংশধর দাবি করেছিল এবং মেসোপটেমিয়ার তাদের রাজধানী স্থাপন করেছিল তাদের সবচেয়ে বড় সামরিক সম্প্রসারণ ঘটেছিল একের অধীনে যিনি দুশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর সময় তিনি রোমান সাম্রাজ্য বাহিনীকে পরাজিত করেছিলেন এবং ও রোমান সাম্রাজ্যের মধ্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পূর্বে সাইরাস এবং তার উত্তরসূরিদের দ্বারা শাসিত বেশিরভাগ অঞ্চল রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল গৃহপালিত থাকাকালীন কৃষির জন্য প্রথম প্রমাণের অন্যান্য প্রাণী যেমন শুকর এবং হাঁস মুরগি পরে গৃহপালিত হয়েছিল এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে গরু এবং মহিষ গৃহপালিত হত এবং ওরা প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে গাধা এবং উট গৃহপালিত হয়েছিল এই সমস্ত প্রাণীগুলি কেবল খাবারের জন্যই নয়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 দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে স্বাধীনভাবে ঘটেছিল সোনা ও রৌপ্য ব্যবহারের তারিফ ষাট এবং পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রয়েছে তিন হাজার পাঁচ শ খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটে আর ধাতব মিশ্রণ কিভাবে তৈরি করা হয় এটি দু হাজার খ্রিস্টপূর্বাব্দ ব্রোঞ্জ দিয়ে শুরু হয়েছিল স্বাধীন ভাবে চিনে বিকশিত হয়েছিল মৃৎশিল্প সমগ্র বিশ্বজুড়ে স্বাধীনভাবে বিকশিত হয়েছে যার মধ্যে অগ্নিসংযোগ করা মৃৎ পাত্র রয়েছে পশ্চিম আফ্রিকায় প্রথম দেখা যায় জাপান ও খ্রিস্টপূর্বাব্দ পাঁচ হাজার থেকে চার হাজার সালের মধ্যে কুমারের চাকা আবিষ্কৃত হয়েছিল। খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে মৃৎ সল মৃৎ পাত্রের চাকা গুলি চাকাযুক্ত যানে রুপান্তারিত হয়েছিল। Hello হম কিরে কি করছিস?

হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, তোর খাওয়া দাওয়া হয়ে গেছে?

বলছি আজকে খেলা দেখেছিস?

বলছি শোন না আমাদের যে গোয়ার প্লান টা আছে ঠিক আছে

রিতম যাবে বলছিল, seriously বলছি রিতম যাবে বলছিল

হম রিতম টাকা ফাঁকা savings করা start করে দিয়েছে

আর কি বলে বলছিলো যে গোয়া আগে যাবি না কেদারনাথ আগে যাবি? ওটাই হচ্ছে কথা যে কোনটা আগে যাবো ঠিক বুঝতেও পারছি না কিন্তু দেখ গোয়াটা আলাদা রকম জায়গা কেদারনাথটা আলাদা রকম জায়গা বুঝতে পেরেছিস, গোয়াতে যেমন একটা chill করার জায়গা মানে ওখানে আমাদের আহ ছুটি কাটানোর মত জায়গা কিন্তু কেদারনাথ ও ছুটি কাটানোর মত জায়গা কিন্তু কেদারনাথ টা হচ্ছে একটু অন্য রকম তখন আমাদেরকে একটু ঘোরার পেছনে time দিতে হবে খাটতে হবে বুঝতে পেরেছিস তো ঘোরার পেছনে খাটতে হবে বুঝতে পেরেছিস। আর গোয়া টা হচ্ছে কি ইচ্ছে করছে না একদিন ঘরেতে সারাদিন কাটিয়ে নিলাম শুয়ে বসে বুঝতে পারলি আর এখান থেকে ট্রেনে আছে Hello

সুরজিত যাবে বলছে ঠিক আছে

ওই তো গোয়া যাবে বলছে সব savings করতে start করেছে

কি বলছে হম

বলছে আমরাও যাবো যে তাহলে একটু কথাবার্তা বল flight এর টিকিট ফিকিটের মানে যেরাম ভাবে তোরা যাবি সেরম ভাবেই যাবো ঠিক আছে amount টা বলল

হ্যাঁ বলছে কত লাগবে আমি বললাম যে আমরাতো সব কুড়ি করে ধরে আছি ঠিক আছি কুড়ি করে লাগবে না আমরা ধরে রেখেছি যে extra খরচা তো হবেই

আমি ওকে বললাম দীপকে শুনিসতো বললো যে কুড়ি নিয়ে গেলে উল্টে আমার মনে হয় উল্টে আমার মনে হয় যে পাঁচ হাজার টাকার প্লেনের টিকিট ছেড়ে যেহেতু প্লেনের টিকিটটা আমাদের দু চার মাস আগে কাটতে হচ্ছে কি ছমাস সাত মাস আগে কাটতে হচ্ছে তো আমরা ওই পাঁচ হাজার টাকাটা বাদ দিই। আমাদের savings থেকে ওটা আমরা আর কাটবোনা টিকিটটা, টিকিটটা এমনি normal যা income করছি ওই টাকা দিয়ে কেটে নেবো ঠিক আছে? আর যে savings এর টাকাটা ওটা কুড়ি হাজারি জমিয়ে নিয়ে যাবো তখন আমাদের ঘোরাটা আরও মানে easy হয়ে যাবে হিসেবমতো budget টা পঁচিশ হাজার হচ্ছে কিন্তু আমরা সেটা মনে করতে পারলে মানে এরকম ভাবে গেলে আরকি আমরা বেশি comfortable থাকবো। বুঝতে পারলি?

দুটোই মানে ঘোরার জায়গা ঠিক আছে

তো স্বাভাবিক ব্যাপার তাদেরতো পয়সা বেশি তো লাগবেই। তাই জন্য কেদারনাথটা একটু expensive ওপরে hotel করতেও বেশি খরচা যায় তাই hotel এর ভাড়াও বেশি। প্রচুর বেশি ভাড়া তো গোয়াতে কিন্তু সবকিছু আমাদের দিঘা ফিগার মতো ঠিক আছে খরচা খালি যাওয়া আসার খরচাটা আমাদের দিঘা যাওয়ার থেকে বেশি। বুঝলি? বাকি তুই দিঘার মতোই খরচা ধরে নে

উল্টে দু একটা জিনিসে দিঘার থেকে কম খরচা ঠিক আছে। আর কিন্তু যাওয়া আসাটা খালি খরচটা হচ্ছে নাহলে উম গোয়া যে ঘোরাটা সেটা খুব কম খরচাতেই মিটে যাচ্ছে। তাহলে একটা কাজ, ব্যাপারটা হচ্ছে কি বলতো এই যে গোয়াটা হলে আমাদের ছেলেটাও অনেক বেশি হয়ে যেত ওই সাহিল টাহিল আসিফ দা। কিন্তু কেদারনাথটা হলে বেশি জন হবেনা এই হচ্ছে এইটাই ব্যাপার হ্যাঁ কেদারনাথ হলে তো এরা কেন যাবে এদের কি interest আছে বল না কেদারনাথ তবে, তবে কেদারনাথ যাবো আমি যাবোই ঠিক আছে কেদারনাথ কিন্তু ওটা একটু পরে হ্যাঁ, তা তাহলে আগে গোয়া পরে কেদারনাথই নাহয় হবে, নয় দেখ ভগবান যদি চাই ভগবান যদি চাইতাহলে কেদারনাথও আগে হয়ে যেতে পারে, যদি টানে

ঠিক আছে, আমার scheme আছে যে যদি plan হয়ে ওঠে যে ছাব্বিশ সাতাশের মধ্যে আমি বেরোবো ছাব্বিশ আর সাতাশের মধ্যে যেকোনো একটা সালের মধ্যেই বেরোবো, ঠিক আছে

এই দুটোর মধ্যে আগেও হয়ে যেতে পারে পরেও হতে পারে। এই দুটোর মধ্যেই যাবো ওটাই মোট কথা যাবো হ্যাঁ, ঘোরার ইচ্ছা সব জায়গাতেই আছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলতো এই যে কেদারনাথতো সবাই তো যেতে পারবে না main main ঘোরার লোকই যেতে পারবে না

ওই জন্য ভাবছি যে গোয়া যাই, কেদারনাথটাকে একটুখানি পিছিয়ে দি গোয়াটাকে আগে ঢুকিয়ে দি। ঠিক আছে তাহলে ছেলেরা আহ একটু ঘুরেও আস্তে পারবে ঠিক আছে তারপরে ঘোরাগুলো হয়ে গেলো তারপর তীর্থস্থানটা ওরা ঢুকতে পারবে না এটাই problem আর কিছুই না দেখা যাক। রিতম তাহলে গোয়া যাবে? হম রিতম, রিতম গোয়া যাবে বলছে আর main ব্যাপারটা হচ্ছে যে দেখা যাক যা হবে মোট কথা সঞ্চয়তো করি এখন থেকে সে সে time এ গিয়ে নাহয় ঠিক হবে যখন ticket booking এর আহ time আসবে তখন নই গিয়ে fixed হবে যে ultimately কোথায় যাওয়া টা হবে

আর সব থেকে বড়ো কথা হচ্ছে

সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন তো IPL চলছে এখন সব IPL দেখছে IPL এ, এই দুমাস টা অনেক লোকজনের including me

এটার সাথে কিছু এস যায় না। কিন্ত IPL টা হেবি কাটবে মানে IPL এর সময়টা খুব ভালো যায়

চন্দ্রকেতুগড়ে পশ্চিমবঙ্গ, ভারত আবিষ্কৃত প্রাচীন মুদ্রাগুলোয় নৌকা চিত্রিত রয়েছে

শুধু বাঙ্গালী জাতিই নয়, প্রাচীনকালে ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন জাতি

তারা দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা দ্বীপে এরকম একটি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ন্দ্রকেতুগড়ে পশ্চিমবঙ্গ, ভারত আবিষ্কৃত প্রাচীন মুদ্রাগুলোয় নৌকা চিত্রিত রয়েছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা দ্বীপে এরকম একটি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই যুগে বাংলা সমগ্র উত্তর ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয় দিল্লি সালতানাত এবং শাহী বাংলার সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ রূপে গণ্য করত এরপর বাংলা মুঘলদের অধিকারে চলে আসে

মুঘল আমলে সুবাহ বাংলা সমগ্র সাম্রাজ্যের পঞ্চাশ শতকরা ভাগ এর যোগান দিত বাংলা সমুদ্রগামী জাহাজ ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল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 মগধের কথা রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায় বুদ্ধের সময়ে এটি ছিল ভারতের চারটি প্রধান রাজ্যের মধ্যে একটি বিহার এবং বাংলার অধিকাংশ স্থানই মগধের ভিতরে ছিল এই সময় বাংলাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয় স্থায়ী প্রশাসন না থাকাতে বাহুবলই ছিল শেষ কথা বাংলায় প্রতিষ্ঠিত হয় অভিজাততন্ত্র এই সময় প্রভাবশালী লোকেদের সভা প্রকৃত্পুঞ্জ গোপাল নামের এক রাজাকে নির্বাচন করেন তিনি মাৎস্যন্যায় এর পতন ঘটান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

ভারতে মুসলিম শাসন প্রথম প্রতিষ্ঠা করেন মুহম্মদ ঘুরী বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজি এই সময় মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা বাংলায় ভ্রমণ করেন স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক দারিদ্র্য রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মত অসংখ্য সমস্যার মুখোখুখি হয় মানবসম্পদ ও পোশাকশিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করেছে অন্যদিকে সামুদ্রিক বাণিজ্য ও প্রাচীন রাজনীতিরও উদ্ভব হয়

মগধের কথা রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায় বুদ্ধের সময়ে এটি ছিল ভারতের চারটি প্রধান রাজ্যের মধ্যে একটি এই যুগে বাংলা সমগ্র উত্তর ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়

বর্তমান আধুনিক বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে বঙ্গ রাজ্য গঠিত হয়েছিল